এবং বিল্ডিংটির বাইরে পাঁচিলের পাশে একজন মহিলা বসে রয়েছে।

এখানে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে এবং বিল্ডিং টির সামনে একটি মাঠ দেখা যাচ্ছে। মাঠের মধ্যে একটি ট্রাক্টর এবং একটি প্রাইভেট গাড়ি রাখা রয়েছে এবং বিল্ডিংটির সামনে কয়েকজন মানুষকেও দেখা যাচ্ছে।